দুর্গাপূজা । দুর্গাপূজা হচ্ছে বাঙালিদের উ --

এখানকার মার-কে অনেক সুন্দর করে সাজানো হয়। তার সাথে সাজানো হয় মণ্ডপকেও।

ফুলুরি চপ পেঁয়াজি সিঙ্গারা ইত্যাদি --

এটি একটি রেসিডেনসিয়াল বিল্ডিং যেখানে--

কয়েকটা ব্লগ রয়েছে। এই ব্লগ -এ এক একটা করে--

এবং হেয়ার স্টাইলার্স -রা সেটা করেও দেয়।

এবং ব্যাডমিন্টন খেলতে গেলে বড়ো একটা মাঠ লাগে আর মাঝখানে একটা জাল লাগে আর দুইপাশে দুটো দল থাকে।